কল থেকে পানি ভরার লইগে একটা পাইপ দেখতে পাই আর--

এখানে আমি দোকান দেকতে পাচ্চি।

অপর সাইটে আরও একজন মেয়ে মানুষ দাঁড়ানো।

এখানে আমি দেখতে পাই আর একটা রুম সুন্দর করে সাজানো হইসে।

ইস্কুলটার বিল্ডিংটা অনেক সুন্দর।

এখানে সুইট টুইস্ট দেখতে পাই আর--

বহুত প্যাকেট দেখতে পাই আর বড়ো সুন্দর লাগে দেখিয়া প্রাণের সুইট টোস্ট দেখতে পাই আর।

এর সুন্দর সুন্দর তারার মধ্যে খাফড় লাগায়েল--

গুলো অনেক সুন্দর করে সাজায়ে রাখসেন।

ভাল লাগেরে এই রুমটা দেখিয়া।

এখানে আমি একটি লাইব্রেরি দেখতে পাই আর--

ব্যক্তি পিঠীত ব্যাগ দুইজনার পিঠীত ।

এই ফুলদানিগুলা ঠিক করি রাখত্রা বড় ভাল্লাগের তলে সাদা একটা কাপড় পড়াইল দেখা যার।

এখানে আমি দেখতে পাচ্ছি একটা টেনিস ।

এখানে আমি দেখতে পাই আর একটা সামনে বিল্ডিং বিল্ডিং -ওর সাইট -এ লাইটিং লাগানি।

আর একজন বাইরে যাইবে দেয়া

এখানে একটি দুকান দেখতে পাই আর--

এ দোকানের মইধ্যে এখন কাস্টমার রেগীয়া মাল লইদরা--

ওপর দিকে জিনিস ঘুরিয়ে রাখা।

এখানে আমি দেখতে পাই আর অনেকগুলা ইলেকটিকের খুঁটা ফেলানো।

এবং বড় বড় খুটার মধ্যে তার টার লাগাইল বরাবর লাগের চতুর্দিকে তার আর তার সামনে হালি খুটা ফ্যালাইল।

একটা ট্রাক আইয়া একটা টুল গেটের সামনে খাড়া হইসে।

একটা টোল গেটের পয়েন্ট বন্দ ।

এখানে আমি দেখতে পাচ্ছি রাস্তার পাশে দোকান।

এটা অনেক সুন্দর একটার উপরে ময়ূর।

এখানে আমি একটি জলাশয় দেখতে পাই আর--